তারা বাস -এ উঠবে বা বাস ধরবে সেরকমই মনে হচ্ছে।

পেপার কাটিং -এর কাজ হচ্ছে। নানান রকম পেপার নিয়ে এসছে । অনেক ছেলে দেখা যাচ্ছে। ছাত্র --

বিশাল বড় ঝিল নাহলে লেক । এখানে এক ভদ্রলোক মানে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন কিংবা জলের দৃশ্য দেখছেন।

ওখানে গেট রয়েছে। লোহার গেট -টি বন্ধ।

কোনো বাজার বা বাস স্ট্যান্ড -এর সামনেই। আহ এ.টি.এম. -এর মাত --

এটি একটি চার্চ । খুব সুন্দর দেখতে লাগছে। এখন অবশ্য ফাঁকা কিন্তু পঁচিশে ডিসেম্বর এই জায়গাটায় খুব ভিড় হয়ে থাকে। প্রচুর --

আমিষ থালি। এখানে দেখা যাচ্ছে ডাল ভাত আহ --